এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি ফ্রিজ -এর দোকান।

প্যান্ডেলের সামনে অনেকগুলি লোক দাঁড়িয়ে রয়েছেন।

একটি টাওয়ার একটি লাইটের পোল রয়েছে।

এখানে বড় বড় অনেকগুলি ব্যানার রয়েছে।

বিল্ডিং -টির সামনে একটি গাড়ি সাইকেল রাখা আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি সরকারি বাস স্ট্যান্ড ।

এখানে একটি একতলা টিকিট কাউন্টার রয়েছে।

অনেকগুলি লোক বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন।

মদনমোহন বাড়িটির রং সাদা দক্ষিণেশ্বর মন্দিরের হলুদ ও লাল।

রাস্তাতে একটি গাড়ি একটি টোটো দাঁড়িয়ে আছে।

এই ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি বাইকের শোরুম ।

সামনে একটি ব্যানার রাখা রয়েছে।

রেস্টুরেন্ট -এর বাইরে একটি লোহার গেট রয়েছে।

রাস্তাতে অনেকগুলি বাইক দুটি গাড়ি রাখা রয়েছে।

সামনে একটি সুইমিং পুল -ও রয়েছে।